হম তারপর Half বেলা তুমি Tution ই পড়, নিজের খেলাধুলা হল ।

হ্যাঁ! কালকেই যাই কারন দেড়ি করলে তো আর হবে না, কারণ Form শেষ হয়ে যাবে । হ্যাঁ! হ্যাঁ! না ভালো হয়েছে এই School টার ব্যাপারে বললি যে । ঠিক আছে আমি হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ! বাড়িতে কথা বলি । হ্যাঁ! হ্যাঁ! ঠিক আছে । হ্যাঁ! হ্যাঁ! রাখলাম হ্যাঁ! hello আজকে যে topic তা নিয়ে আলোচনা করবো সেটা অবসসই একটা tour এর ওপর হতে চলেছে tour আমরা প্রত্যেকেই পছন্দ করি আমরা প্রত্যেকেই ঘুরতে যেতে পছন্দ করি তেমন ভাবে আমার ও একটা hobby বা খুবই পছন্দের জিনিস tour বা ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় আমি ঘুরতে গিয়েছি দার্জিলিং দিঘা পুরি বিভিন্ন জায়গা তে বিভিন্ন সময় ঘুরতে গিয়েছি তার মধ্যে দিঘা আমার কাছে খুবই প্রিয় দার্জিলিং ও আমার খুবই পছন্দের জায়গা দিঘা তে সব থেকে ভালো লাগে স্নান করতে কারণ সমুদ্রের জল আর ঢেউ এবং যে বালিগুলো থাকে দিঘাতেই থাকে যাতে সেগুলো দেখতে খুবই ভালো লাগে দিঘা তে গেলে একই সঙ্গে যেমন সমুদ্র দেখা হয় যাই তার পাশাপাশি অনেক দর্শনীয় স্থান ও দিঘা তে রয়েছে অনেক মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে হনুমান জির মন্দির রয়েছে বিভিন্ন জায়গায় এবং তার পাশাপাশি দিঘা তে ঘুরতে যাওয়ার সব থেকে যেটা মজার সেটা হচ্ছে মাছ বিভিন্ন রকম পাওয়া যাই বিভিন্ন সামুদ্রিক মাছ সেখানে বিক্রি হয় যার ফলে ঘুরতে যাওয়ার পাশাপাশি পছন্দ সই মাছ যারা খেতে পছন্দ করে তাদের জন্য দিঘা খুবই ভালো দিঘা তে গেলে সেখানকার যে মানুষজন তারাও friendly তারাও বিভিন্ন ভাবে সাহায্য করে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে guide এর মতো তারা সাহায্য করে পর্যটকের সংখ্যাও অনেক বেশিই ছিল প্রচুর পর্যটক দীঘাতে ঘুরতে আসে বছরের প্রত্যেক সময় বিভিন্ন সময় দিঘাতে লোক থাকে এবং দীঘাতে যে hotel এ আমরা উঠেছিলাম সেই hotel টাও যথেষ্ট ভালো ছিল cheap rate এর মধ্যে দিঘা তে ঘুরতে যাওয়ার সময় hotel পাওয়া যাই সব রকম hotel ই সেখানে আছে এবং সব থেকে ভালো যে বিষয় টা হলো দিঘার যে সমুদ্র যে beach তার ঠিক পাশেই hotel room গুলো পাওয়া যাই অর্থাৎ ঘুরতে গিয়ে বা tour এ গিয়ে যখন আমরা কোনো hotel roombook করি তখন সেই hotel থেকে সমুদ্র দেখতে পাওয়া যাই সেরকম hotel ও পাওয়া যাই সেই hotel থেকে সমুদ্র beach দেখতে খুবই ভালো লাগছিল এবং দিঘা তে আরো দুটো বিষয় যেটা দেখতে ভালো লাগে সবথেকে সেটা হচ্ছে sun rise এবং sun set

এই সময় আমরা যখন tour এ গিয়েছিলাম তখন আমরা আমাদের camera গুলোও নিয়ে গিয়েছিলাম যাতে এই সমস্ত sun set বা sun rise দৃশ্য গুলো আমরা camera বন্দি করতে পারি আবার তার পাশাপাশি যখন আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম সেটাও আমাদের কাছে সবথেকে প্রিয় জায়গা একটা এবং দার্জিলিং এর পাহাড়ি এলাকা এবং আমরা তারই পশে hotel নিয়েছিলাম সেখানকার যে hotel এর যে room এ আমরা ছিলাম সেখান থেকে দার্জিলিঙের সমস্ত আশেপাশের ঝিল গুলো পরিষ্কার পরিছন্ন ছিল এবং আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় টা snow fall ছিল অর্থাৎ যেহেতু শীতের সময়ছিল সেহেতু আমরা snow fall তও দেখতে পেয়েছিলাম এবং দার্জিলিং ঘুরতে গেলে প্রত্যেকে যেটা পছন্দ করে সেটা হচ্ছে toy train এবং আমরাও সেই toy train এ ঘুরতে গিয়েছিলাম এবং পাশাপাশি সেখানকার যে খাবার দাবার সেগুলোও খুবই ভালো ছিল কারণ দার্জিলিং এ বিভিন্ন প্রকার খাবার জিনিস পাওয়া যায় আবার এটার পাশাপাশি সেখান থেকে অনেক কিছু কেনাকাটাও করেছিলাম কারণ বিভিন্ন শীতের পোশাক সেখানে সস্তায় পাওয়া যাই কারণ দার্জিলিং এ যেহেতু সারা বছরই একেবারে ঠান্ডার মাশরুম থাকে তো সেইজন্য সেখান থেকে আমরা আমাদের সমস্ত রকম যে পোশাক পরিচ্ছদ সমস্তটাই কিন্তু নিয়ে এসেছিলাম আর তার থেকেও বোরো কথা ঘুরতে যাওয়ার সময় সব থেকে যে বিষয় গুলো খেয়াল রাখতে হয় আগে থেকে booking করতে হয় কোনো train এ নয়তো তো সিট্ পাওয়া যাই না যেটা সব থেকে বড়ো সমস্যা তো আমাদের ঘুরতে যাওয়ার সময় সেই সমস্যাটা হয় নি

যখন আমরা station এ পৌছাবো তার ঠিক আগে train তা signal এর জন্যে সমস্যায় পরে গিয়েছিলো যার জন্যে দার্জিলিং এ আমাদের মানে শিলিগুড়ি থেকে আমরা ওখানে গিয়েছিলাম শিলিগুড়ি station থেকে কিছু তা আগে train এর আসলে signal এর সমস্যা থাকায় আমাদের শিলিগুড়ি station পৌঁছাতে অনেক টা দেরি হয় গিয়েছিলো কিন্তু তারপরে বাকি আর কোনো অসুবিধা হয়নি তার পর থেকে সেখান থেকে আমরা বিভিন্ন রকম গাড়িতে করে sumo তে sumo ভাড়া করেছিলাম সমস্ত দর্শনীয় যে স্থান গুলো আছে সেগুলো আমরা দেখে নিয়েছিলাম hotel আমাদের আগে থেকেই book করা ছিল hotel book করলে আগে থেকে সুবিধা হয় আমরা যখন tour এ গিয়েছিলাম সেই tour এ যাওয়ার সময় online এ আমরা hotel book করেছিলাম আমরা চারজন বন্ধু মুলে ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং তো সেখানে যখন আমরা ঘুরতে যাই তো সেখানে ঘুরতে যাওয়ার জন্য ওখানে আমরা online থেকে hotel book করি তারপর hotel book করার পরে আমরা যেটা book করেছিলাম সেটা হচ্ছে train কারণ যদি hotel না পাই তবে train book করে লাভ নেই তারপর যখন আমরা ঘুরতে গেলাম তখন দার্জিলিং এ পৌঁছানোর পর আমরা ওখানে সমস্ত দর্শনীয় স্থান গুলো একে একে গাড়ি করে ঘুরে ঘুরে দেখি এবং আমাদের প্রত্যেকের এবং আমাদের প্রত্যেকের কাছে camera ছিল তো সমস্ত জায়গা গুলোর যে video আমরা করেছি তার সঙ্গে still picture যেগুলো আছে সেগুলোও আমরা নিয়েছি দার্জিলিং সত্যিই খুবই ভালো জায়গা কারণ দিঘার সঙ্গে compare যদি করি কারণ দিঘা তো শুধুমাত্র আমরা সমুদ্র টাকেই বেশি করে দেখতে পাই সমুদ্র ছাড়া কিছু কিছু দর্শনীয় স্থান আছে কিন্তু দার্জিলিং এ forest রয়েছে বিভিন্ন পাহাড় রইছ পর্বত রয়েছে বরফ রয়েছে snow fall রয়েছে এছাড়া মন্দির রয়েছে বড়ো বড়ো park রয়েছে তারপর দার্জিলিং এ যদি আমরা ঘুরতে যাই তাহলে কিন্তু এক সাথে অনেক কিছু আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেটা দিঘার ক্ষেত্রে সচরাচর হয় না দিঘার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিভিন্ন বিচ আছে যেগুলো যখন এ আমরা পৌঁছায় না কেন সব গুলো একইরকম লাগে আলাদা করে বিশেষ কোনো অনুভূতি হয় না কারণ সমুদ্রের ধরে সমুদ্রের পারে সমস্ত দৃশ দৃশ্যগুলোই একই রকম শুধু শুধুমাত্র সেখানকার ওই লোকরা কোথাও ভিড় কম অর্থাৎপর্যটকের ভিড় কোথাও বেশি পর্যটকের ভিড় কোথাও কম দিঘার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত জায়গা তাই অর্থাৎ সমস্ত দর্শনীয় জায়গা গুলোই সমুদ্র কেন্দ্রিক কিন্তু দার্জিলিং এর ক্ষেত্রে এই জিনিস তা একেবারেই হয় না দার্জিলিং এ সব রকমের অভিজ্ঞতা পাওয়া যাই আর দার্জিলিং এ যে পর্যটকের সংখ্যা সেটা কিন্তু দিঘা থেকে অনেক বেশি আর সমুদ্র তা যদি বলতেই হয় তাহলে পুরীর সমুদ্র রয়েছে পুরিতেও অনেকে ঘুরতে যাচ্ছে পুরীর আরো একটা দর্শনীয় যেটা আমার এদেখি সেটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের সাথে আরো অনেক মন্দির সেখানে রয়েছে কারণ পুরি একটা ভগবানের দর্শনের স্থান তো সেখানে বিভিন্ন রকম মন্দির আছে ছোট বড়ো এবং তার মধ্যে বেশির ভাগ মন্দির এ হচ্ছে খুবই বিখ্যাত এবং খুব বড়ো তার সঙ্গে সঙ্গে দেখতে গেলে কিন্তু একই রকম ভাবে একই সাথে সমুদ্রের দেখাও আমরা পেয়ে যাই আর দিঘার থেকে পুরীর সমুদ্র কিন্তু আরো বোরো এবং আরো বেশি পর্যটকে পরিপূর্ণ কারণ পুরীর সমুদ্রে পর্যটকের সংখ্যা অনেক বেশি হয় এবং দূর থেকে অনেক লোক আসে এবং পুরি তে গেলে যেটা সুবিধা হয় একই দিকে যেরকম বিভিন্ন দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান সেখানে রয়েছে বিভিন্ন মন্দির সেখানে রয়েছে সমুদ্রও রয়েছে অর্থাৎ একই সাথে অনেক কিছুর দর্শন ও আমরা পেয়ে যাবো অর্থাৎ এই যে তিনটে দর্শনীয় স্থান আলাদা সবথেকে বিখ্যাত বা tour এর জায়গা হিসাবে আমাদের বাঙালিদের কাছে সব থেকে প্রিয় ও তার মধ্যে থেকে যারা সমুদ্র তীরে যারা সমুদ্র কে ভালোবসে তাদের জন্য দিঘা বা পুরি এবং যারা প্রকৃতি কে ভালোবাসে

আর বিশেষ করে প্রাকৃতিক যে দৃশ্য গুলো sunset sunrise কুয়াশা snowfall এবং পাহাড়ের যে ঢালু এর যে দৃশ্য তৈরী হয় সেটা দার্জিলিং এসে শখ পুরো করা যাই দার্জিলিং এর যে বাসিন্দার যারা অধিবাসী অধিবাসী যারা আছে ত্রাও খুবই friendly তারাও কথা বার্তা বলতে খুব ভালোবাসে পছন্দ করে পর্যটক দেড় সঙ্গে কথা বলে আর দার্জিলিং এর আরো চা বাগানের যে একটা সৌন্দর্য সেটা প্রত্যেকেরই কম বেশি জানা তো আমাদের খুব ভালো লেগেছে দার্জিলিং এর যে চা বাগান যেটা আমরা দেখেছি পাহাড়ের ঢালে সেখানে চা বাগানে photo shoot করার জন্য আলাদা dress ও পাওয়া যাই সেই dress ভাড়া নিয়ে চা বাগানে বিভিন্ন রকম photo shoot করা hoi হয় তার জন্যে বিভিন্ন রকম photo shoot করতে হলে সেখানে charge দিতে হয় অর্থাৎ সেখানে photographer আলাদা করে থাকে আর পাশাপাশি অনেকে যারা আছে নিজেরা আমরা যখন camera নিয়ে গিয়েছিলাম তো আমরা নিজেরাও photo shoot করেছি পাশাপাশি যারা camera man যারা আছে তারাও কিন্তু photo shoot করে সেই photoprint out করেও আমরা নিয়ে এসেছি অর্থাৎ দার্জিলিং তা এক কোথায় বলতে গেলে সব থেকে ভালো জায়গা কারণ দার্জিলিঙের সৌন্দর্য অমায়িক খুবই সুন্দর সেইজন্যই দিঘা পুরি এবং দার্জিলিঙের মধ্যে থেকে বেশির ভাগ লোক কিন্তু আমরা বেশি করে ঘুরতে যাওয়া পছন্দ করি দার্জিলিং এবং দার্জিলিং এ বিভিন্ন সময়তেই যাওয়া যাই

ধ্যনবাদ বাঙালীর বারো মাসে তেরো পার্বণ । আর তেরো পার্বণের শেষ হয় বসন্ত উৎসব আর হোলি উৎসবের মাধ্যমে। বাংলা বছর শেষের আগেই রঙের উৎসব। বসন্ত উৎসব প্রতিটা বাঙালীর জীবনে যে আলাদাই এক রঙিন ছোঁয়া নিয়ে আসে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখেনা । বসন্ত উৎসব শান্তি নিকেতনে অত্যন্ত প্রসিদ্ধ। বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালীর ঠিকানা শান্তি নিকেতন। রঙে আর আবীরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তি নিকেতন । সকাল থেকেই যেন উৎসবের চেহারা । বেজে ওঠে সেই চেনা গান, ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল অথবা একেবারে শেষ মূহুর্তে রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাবার আগে । কেউ কেউ মনে করেন উনিশ শো সাত সালের সতেরোই ফেব্রুয়ারী বসন্ত পঞ্চমীতে সমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে যে ঋতু উৎসবের সূচনা হয় তারই পরিবর্তিত ও পরিমার্জিত রূপ শান্তি নিকেতনের. আজকের এই বসন্ত উৎসব বা বসন্ত উৎসব। শরস্বতী পূজার দিন শুরু হলেও পরবর্তীকালেই সেই অনুষ্ঠান বিভিন্ন বছর ভিন্ন ভিন্ন তারিখ ও তিথীতে হয়েছে । শান্তি নিকেতনের প্রাণপুরুষ রবীন্দ্রনাথের বিদেশ যাত্রা আর অন্য কারো দিক মাথায় রেখেই কোন এক নির্দিষ্ট দিনে আশ্রমবাসী মিলিত হতেন বসন্তের আনন্দ অনুষ্ঠানে । ক্ষিতিমোহন সেন এবং অন্য সঙ্গীদের নিয়ে সেইবার রবীন্দ্রনাথ চীন যাত্রা করছেন । দোল যাত্রার দিনে সন্ধ্যায় পূর্ণিমার চাঁদও গঙ্গার তীরে গ্রামের কির্তনের সুর তাকে আবেগ আপ্লুত করে তুলেছিল । তাই হয়ত শান্তি নিকেতনে বসন্ত উৎসব পূর্ণতা পায় রঙের উৎসব হোলি অথবা হোরি খেলার দিনে অর্থাৎ রাধা কৃ্ষ্ণের দোল যাত্রার তিথিতে । কিন্তু শান্তি নিকেতনে কখনই ধর্মীয় আচার, অনুসঙ্গ অনুমোদন পায়নি । অথচ উৎসবের আনন্দের ঘাটতি ও পরেনি। দূর্গাপূজো এড়িয়ে শারদ উৎসব, বিশ্বকর্মাকে সন্মান দিয়ে শিল্প উৎসব, বাংলা ভাষা ও সমাজে শান্তি নিকেতন নতুন শব্দ ও ভাবনা সংযোজন করেছে। নব বর্ষের দিন শ্রী গণেশ বা এলাহী ভরসা, আম পাতা, সিঁদুর পঞ্জিকা, হাল খাতা আর লাড্ডু ছাড়াও যে নব বর্ষ পালন হতে পারে সেটা শিখিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ও তার শান্তি নিকেতন। আজকের বাংলাদেশ সেই ধর্মীয় অনুসঙ্গহীন অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে । কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অনুষ্ঠান বিবর্তন হলো এই বসন্ত উৎসব । সকাল থেকেই শান্তি নিকেতনের রাস্তা রাঙা হয়ে ওঠে আবীরে। বিশ্ব ভারতী চত্বরই মূলতঃ এই মূল অনুষ্ঠানের অঙ্গ। সেখানে নৃত্যনাট্যের পাশাপাশি চলে নানা উৎসব । আশ্রমের ছাত্র ছাত্রীরা তো থাকেনই তাছাড়াও থাকেন ভিনদেশী ছাত্র ছাত্রীরাও। নেচে ওঠে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরাও। এমনকি বিদেশীরাও । পরের দিন যখন দিকে দিকে উদ্দামতা শান্তি নিকেতনে তখন সুশৃঙ্খল আনন্দ গান ও নাচের অনুষ্ঠান। সকালে সবাই গাইছে ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল । ধর্মের ছুঁৎমার্গ, সামাজিক বিধিনিষেধ বা লোকাচারের বাড়াবাড়ি। এর কিছুই আসতে পারেনি রবীন্দ্রনাথের শান্তি নিকেতনে। শান্তি নিকেতনের বসন্ত উৎসবে। এই উৎসব এখনও আন্তরিক এখনো অমলিন আনন্দের উৎস। আজ দখিনও দুয়ার খোলো এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। দিবো হৃদয়ে দোলায় দোলা এসো হে এসো হে এসো হে । আমার বসন্তে এসো। প্রকৃতি যখন তার দখিন দুয়ার খুলে দেয় বইতে শুরু করে ফাগুন হাওয়া। মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কন্ঠে। রঙের উচ্ছাস জাগে অশোকে, পলাশে, শিমুলে। বেড়িয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। আর এসব ফুলে ফুলে ভ্রমর করে খেলা। তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে রাজাধিরাজের। ঋতুরাজ বসন্তের। পহেলা ফালগুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে অভিষেক ঘটে ঋতুরাজের আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বর্ণিল সাজ। গাছে গাছে জাগে নতুন পাতা নতুন ফুলের সমারোহ সবাই যেন মত্ত শীতের শুষ্কতাকে প্রাণপনে আড়াল করার চেষ্টায়। অবশ্য ফুল যদি নাও ফোটে। বসন্তের আগমন ধ্বনিকে কোনভাবেই চাপা দেয়া যায়না। কারণ কবি যে নিজেই বলে গিয়েছেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। দোল যাত্রা বা হোলি বসন্ত উৎসবের একদম প্রাচীনতম রূপ। কথিত আছে, দোল যাত্রার মাঝে ফালগুন মাসে পূর্ণিমা তিথীতে অনুষ্ঠিত হয় এই দোল যাত্রা। আর এর প্রাণকেন্দ্রে থাকেন রাধাকৃষ্ণ। তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয়। উত্তর ভারতে যেটিকে বলা হয় হোলি, বাংলায় সেটিকেই দোল হিসেবে পরিচয় দেওয়া হয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, ভারত বর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্য জাতির হাত ধরেই এই উৎসবের প্রথম জন্ম হয়। খ্রীষ্টের জন্মের বেশ কয়েকশ’ বছর আগে থেকেই উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি। আনুমানিক খ্রীষ্টপূর্ব তিন শ’ অব্দে পাথরের উপর খোদাই করা এক পাথরে পাওয়া গিয়েছে এই উৎসবের নমুনা। এ ছাড়া হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ ও পূরণেও রয়েছে এই উৎসবের উল্লেখ। ইতিহাস ঘেঁটে জানা যায়, ভারত বর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্যজাতির হাত ধরেই এই দোল যাত্রার জন্ম। খ্রীষ্টের জন্মেরও বেশ কয়েকশ’ বছর আগে থেকেই উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি। আনুমানিক খ্রীষ্টপূর্ব তিন শ’ অব্দে পাথরের উপর খোদাই করা এক পাথরেই পাওয়া গেছে এই উৎসবের নমুনা। এ ছাড়াও হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ এবং পূরাণেও এর উল্লেখ রয়েছে। এ ছাড়াও ফিরিস্তি রয়েছে আরো বহু জায়গায়। তৃতীয় ও চতুর্থ বৎসর বৎসায়ন রচনায়। তাঁর জগৎ বিখ্যাত কামসূত্র। সেখানে দেখা যায়, দোলায় বসে নরনারীর আমোদ প্রমোদের বিবরণ। সপ্ততম শতকের দিকে রাজা হর্ষ বর্ধনের শাসন আমলে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল একটি প্রেমের নাটিকা। সেখানেও ছিল হোলির বর্ণনা। সপ্তম শতকে রচিত শ্রীকৃষ্ণের রত্নাবলী, অষ্টোত্তর ও শতনা প্রভৃতি জায়গায় এর উল্লেখ রয়েছে। দোল যাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। বর্হিবঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোল যাত্রার উৎসবটি সম্পর্কযুক্ত। এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশী উদযাপিত হয়। তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে এশিয়ায় অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ইহা ছড়িয়ে পড়েছে।

ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবীর বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন । সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি হয়। দোল যাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবীর ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এর পর ভক্তেরা আবীর ও গুলাল নিয়ে পরস্পর একে অপরের সঙ্গে রং খেলে। দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার সেই পূর্ণিমা তিথীতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে এক ঘোরো পূর্ণিমাও নামেও একে অভিহিত করা হয়। দোল যাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবীর ও গুলাল ও বিভিন্ন রকমের রং খেলায় মত্ত হয়ে থাকে প্রত্যেকে। শান্তি নিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নুৎসবের আয়োজন করা হয়। এই বহ্নুৎসব হোলিকাদহন বা ন্যাড়া পোড়া নামেও পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলা দোল যাত্রার পরের দিনকে পালন করা হয়। দোল যাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যানের লোক কথাগুলি মূলতঃ দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্ব দিন পালিত বহ্নুৎসব হোলিকাদহন বা ন্যাড়া পোড়া সংক্রান্ত। এবং তৃতীয়টি রাধা ও কৃষ্ণের দোল লীলা বা ফাগু খেলার কেন্দ্রিক কাহিনী। দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী। কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়। আবার কোথাও যেন ঘন প্রেমের আখ্যান । এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল অথবা হোলির রং। ভাগ্বত পূরাণের সপ্তম অধ্যায় অনুযায়ী অসূর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এই জন্য তিনি ব্রহ্মার নিকট অমরত্বের বর প্রাপ্তির জন্য কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করে। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলো হচ্ছে, তাকে মানুষও হত্যা করতে পারবেনা, তাকে কোন প্রাণীও হত্যা করতে পারবেনা। তাকে ঘরেও হত্যা করা যাবেনা আবার তাকে বাইরেও হত্যা করা যাবে না। তাকে দিনেও হত্যা করা যাবে না। আবার তাকে রাত্রে বেলাও হত্যা করা যাবে না। তাকে অস্ত্রের দ্বারা ছুড়েও মারা যাবেনা । আবার কোন শস্ত্রের দ্বারা হাতেও মারা যাবে না। এই স্থল অথবা জল অথবা বায়ূ কোথাও তাকে হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী এবং উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকে দেবতা হিসেবে পূজো করা যাবে। কেউ তাঁর আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন অর্থাৎ তাকে হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার সম্মত হন কিন্তু সম্মত হয়নি কিন্তু তিনি বিষ্ণুভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসেবে পূজো করতে তার অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকে পূজা করে তাকে হত্যা করবেন। চালিয়ে যান এবং হিরণ্যকশিপ খুব রাগান্বিত হন প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলে তখন হিরণ্যকশিপু হোলিকার সাহায্য চান। হোলিকার একটি বিশেষ প্রসাদ ছিল যা আগুনে পুড়ে যাবার ক্ষমতা থেকে রক্ষা করত। হিরণ্যকশিপু তার ক্রোড়ে বসতে বলেন এবং হিরণ্যকশিপু তার কোলে বসে সেই হোলিকার সাহায্য নিয়ে নিজেই হিরণ্যকশিপু সেই অহংকারী রাজাকে বধ করেন। এবং আবারো ভক্তের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এর দ্বারা প্রমানিত হয় যে বারংবার ভগবান নিজে তাঁর ভক্তের সাহায্যের জন্য অবতীর্ণ হয়েছেন। এবং বারবারই অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং প্রত্যেকটি দোল উৎসব এবং প্রত্যেকটি বসন্ত উৎসব যেন এভাবেই শুভ শক্তির প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশ ঘটায়।

আর বলিস না এখানে খুব সমস্যা জানিস, একটা আন্তর্জাল নিয়ে খুব সমস্যা তো এখানে একটা অন্তর্জাল বসবে তো এখানে আলোচনা হচ্ছে, কেউ বলছে এখানে বসাতে দেবোনা, কেউ বলছে বসবে এটা নিয়ে সমস্যায় আছি এখন। হ্যাঁ হ্যাঁ অন্তর্জাল নিয়ে সমস্যা, কেউ কেউ বলছে এখানে অন্তর্জাল বসাতে দেবোনা, কেউ কেউ বলছে বসবে এবার দুজনের দুপক্ষের কথা কাটাকাটি হচ্ছে, কেউ কেউ বলছে এটা বসলে ভালো হয় কেউ বলছে এটা বসলে খুব ক্ষতি হবে পরিবেশে। আহ জায়গা তো একটা ছিলো, আমাদের মোড় একটা ছিল জায়গা একটা পাশের কাকুর একটা এক কাটা মতো জায়গা ছিল, ওখানেই বসবে সবচেয়ে ভালো হয় কিন্তু সমস্যাটা ওই দাঁড়াচ্ছে যে ও সবাই তো বলছে বসবে, কেউ কেউ বলছে বসবেনা ওটা নিয়ে কি হবে এখন বলা মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম কদিন থেকে তো বন্ধু কে phone লাগাচ্ছি phone যাচ্ছেনা আসছেনা খুবই সমস্যায় আছি যদি এইটা অন্তর্জালটা বসে তো খুবই উপকার হয় আমার তো পড়াশুনো করিয়ে পরীক্ষা তরীক্ষা আসছে এইবার কিভাবে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি এবার দুইপক্ষ দুজনার দিচ্ছে এবার অন্তর্জাল যেইগুলো বলছে তারা বলছে বসলে তো সবাই এখানে পড়ি, অন্তর্জালই ঠিক অন্তর্জালই থাকছে না বুঝলা তো অন্তর্জাল বসলে ভালো হয় অপরপক্ষে দেখতে হবে, পরিবেশটাও একটু দেখতে হবে, এবং পাখিগুলো তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, ওটার জন্য তো একটা বই বেরিয়েছে জানিস robot two point zero

হ্যা সেটাই বলছিলাম আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিলো বুঝলি, ওই গাছে প্রচুর পাখি আসতো, বসত পাখিরা কলকল করতো, সকাল বেলায় ডাক মারত~ উঠে জাগতাম এখন তো সেই পাখিরও অব্দি কেও দেখতে পাচ্ছিনা, গাছে তো একটাও পাখি আসছেনা, খুবই দুঃখ হয়

হ্যাঁ হ্যাঁ সেটাই তো কিছু বলতে পারছিনা, আমাকে বলছিলো কি বলবি বল, তো আমি তো বলছি এবার অন্তর্জাল প্রয়োজন ও আছে, এবং এবার পরিবেশ নষ্ট, আমি যে বাইরে যেতে পারছিনা, মানুষদেরকে কি বোঝাবো কিছু ভেবে পাচ্ছিনা তাহলে এবার চুপচাপ বাড়িতে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি আমি অন্তর্জাল যদি না থাকে তো খুব সবচেয়ে সমস্যাটা বেশি হবে, কেননা যে কোনো জিনিস স~ সব mobile এ হচ্ছে Cricket খেলা থেকে শুরু করে যে কোনো shopping টপিং সবই তো mobile এ পড়াশুনো যদি না থাকে তো মানুষেরা তো এগোতে পারবেনা পিছিয়ে যেতে হবে আমি তো সে আমি তো বছরে দেবো মনে করছি কিন্তু সে power টা নাই সেই power টা আমি limit এ রাখবো, যেটা high করতে দেবনা, সেটাই ভালো হবে সবাই ব~ বজায় রাখবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি যে মাঝারি দিক রাখতে হলে ভালো হয় বল মানে পরিবেশ ও নষ্ট হবেনা সেইরকম আমাদের এক আধটুকুন অন্তর্জালের সমস্যা হবেনা, চারিদিকেই বজায় রাখবে ঐভাবেই একটা সমস্যার

এই আমাদের এদিকেই Airtel ই বসছে হ্যাঁ এখনো চলছে এদিকে সব ডাকাডাকি police জন এসেছে, এদিকে member এসেছে এবং গ্রামের লোক এসেছে এখানে একটা meeting চলছে বুঝলা, যার যা সমস্যার কথা সে বলছে আমরা যেগুলো বললাম না পরিবেশে কি হবে খারাপ দিকটাও বলছে

হ্যাঁ হ্যাঁ অবশই জানাবো, তা তোমার এইদিকে কি পড়ছে কোনো tower এর সমস্যা হয়েছে তোমার? সেটাই তো বলছি, অন্তর্জাল তো খুব সমস্যা হয়ে যাচ্ছে তা তো তোদের কি জায়গা আছে বসানোর জন্য? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি ওরা তো সেরকম বসাবে না মানে একটু deferance দূরত্ব বজায় রেখে বসাবে, একটা যদি পাশে যদি অন্তর্জাল বসে থাকে তো তার পাশে বসাবেনা একটু gap রেখে রেখে বসাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বটে সময় তো ওদিকে লাগবেই কিন্তু আমাদের তো সমস্যা ওটা নয় আমাদের তো কদিন পর পরীক্ষা এটা খুলে বলতে হবে ওকে অন্তর্জালটা যত তাড়াতাড়ি সম্ভব লাগানোর চেষ্টা করতে হবে। না? হ্যাঁ হ্যাঁ তারা তো এসেছিলেন তারা বললো দেখো তো তোমরা তো বুঝতেই পারছো তো সেরকম তো বড় করবে না বলছে জন~ ওখানকার criteria হলো একটু ছোট্ট করেই করবে কিন্তু কিন্তু এটা পরিবেশটাই রক্ষা রাখবে আর আর এটাও ভালো থাকবে বুঝলা

হ্যাঁ সময় তো একদিন লাগবে কেননা তুই যেটা বললি বাইরে থেকে একটু technician রা আসবে, এখনকার তো technician সেইরকম নাই যন্ত্রপতিও লাগবে বাইরে থেকে আনতে হবে, জায়গাটাকে ভালো করে দেখবে তারা তারপরে বসাবে দেরি হবে কাজ চলবে এখন হ্যা হ্যা সেটাই আমি বোঝালাম এদের যারা এসেছিল তাদের কে বোঝালাম আমাদের তো সামনে পরীক্ষা, একটু তাড়াতাড়ি করুন তাহলে একটু ভালো হয় তিনি বললেন আমি ব্যবস্থা করছি বাইরে থেকে চেষ্টা করছি খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হয়ে যাবে বাড়ির পাশে মানে বলতে আমাদের একটু অতটা কাছে নয় একটু দূরে যেয়ে দূরে দূরে একটু দূরে বসাচ্ছে তবে বাড়ির ধরে বসাচ্ছে না ঠিক আছে? হ্যা আমি সেটাই বলছি বাড়ির জায়গাতে বসানো উ~ উচিত নয় একটা radiation এর ব্যাপার আছে radiation ছড়াবে। হ্যা হ্যা সেটাই হচ্ছে মানে যার নামে আমার একটা কাকু আছে নিজের কাকু ওই তার নামেই জায়গাটা registration করা আছে, তাকে বলল তোমার aadhaar card তা নিয়ে আসতে এক কপি ছবি লাগবে আর তোমার ভোটের card নিয়ে আসবে আর bank এর

হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ কেননা কাকু সেরকম কাজ তাজ পারেনা তো ঘরেই বসে থাকে একটা জমি আছে তো ভালোই হলো বল ঘরেই বসে থেকে সংসারটা দিব্যি চলে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো ওটাই তো যাদের জায়গাতে ব্যবহার করা হয় তাদের কে এক বছরের জন্য পরিষেবা দেওয়া হয় এবং সেই জায়গাটা কিনে নেয় কিন্তু কিনে নেওয়া থাকলেও তোমাকে মাসে মাসে সেই পয়সাটা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি যেটা ব্যবহার করতে হবে অন্তর্জালটা একটু limit এ ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে হবেনা এই পরিবেশটাও মাথায় রাখতে হবে চিন্তা ভাবনা করতে হবে

আমি তো ভালোই আছি, আমার তো exam শেষ হয়ে গেছে তো এখন তো মানে ভালো আছি plus tension এও আছি মানে ওই আর কি tension এ আছি বলতে এখন মাথায় যত সব ভাবনা চিন্তা চলছে যে কি

Graduation তো মানে আমি graduation বলতে আমি তো B. sc করেছিলাম তোর ইয়ে নিয়ে hospitality management নিয়ে তো এখন ভাবছি direct job এ ঢোকা যাবে নাকি মানে education টা আরো বাড়াবো হ্যাঁ সেটা আছে কিন্তু দেখ একবার যদি job এ ঢুকে যাই তাহলে পড়াশোনাটা মানে আটকে যাবে না তাহলে একটু বেশি বয়েস হয়ে গেলে তখন মনে হবে যে হ্যাঁ এখন সেই কি যাবো বাচ্ছাদের মতো পড়তে, তা আমি এখন ভাবছি যে পড়াশোনাটা complete একদম করে নেবো নাকি মানে job এ ঢুকে যাবো ওইটাই আমি বুঝতে পারছি না, বাবা মা তো বলছে যে হ্যা পড়বি তো পড়ে নে এখন বয়েস আছে আমাদেরও মানে সামর্থ আছে আমি তোকে পড়িয়ে দেবো পরে করলে আমি পারবো না সেই মন ও করে না, একবার যদি তুই টাকা income করতে শুরু করে দিস তখন মনে হয়ে কি সব কিছু ছেড়ে পড়তে বসে গিয়েছি

সেটাই না না ভালো হ্যাঁ সেটাই না আমিও যদি মানে করে আমিও যদি তাই masters করে নি না তাহলে আমাকে মানে বলেছে যে তাহলে একদম direct আমি তাহলে আর staff থেকে কাজ শুরু করা যাবে না তাহলে আমি একদম manager post থেকেই আর কি পাবো। এইখানে তো মানে এরকমই ব্যাপার না তুই যদি এখন আহ মানে আমরা তো IT র সময় ও তো দেখলাম আমাদের এরকমই হলো IT র সময় ও তো as a trainee যখন আমরা start করেছিলাম এখন যদি job এও ঢুকি তাহলে আমরা কিন্তু same position এই থাকবো। তখন শুধু trainee ছিলাম এখন শুধু staff হয়ে যাবো কিন্তু কাজ বল যা কিছু position বল কিন্তু same position এই থাকবো তো ওটাই একটা problem হবে এবারে উম এটা করতে তোর হচ্ছে আর বেশি না বরো জোর তোর দেড় বছর time লাগবে। তো দেড় বছর যদি আমি একটু মানে পড়াশোনাটা করেই নি তাহলে মানে আর কি আমারি in future মানে ফায়দা হবে তো ওটা নিয়েই ভাবছিলাম, তারপর আবার ভাবছি দেড় বছর আবার পড়বো দেড় বছর যদি করেও তো মানে দেড় বছরে যদি কাজও করে নি তাহলে বিনা পড়া~ মানে পড়াতেও হয়তো হয়ে যেতে পারে যদি ভালো কাজ করি সেই সব ও ভাবছি এবার সেটাই সেটাই কারণ এতে একটা guarantee থাকবে হ্যাঁ কি পড়াশোনাটা করে নিলে একটা কোনো guarantee থাকবে যে হ্যাঁ আমি staff এই করবো তার থেকে। আর ওটাতে কি ওর জন্য আর কোনো guarantee নেই আমি পেতেও পারি নাও পেতে পারি

সেটাই সেটাই এবার দেখবি কি করে দেখ। হ্যাঁ একই time লাগবে, ওইটাই আমি ভাবছি যে কি করবো করলে তো পড়াশোনা করলে তো কি করবো আর নয়তো পড়াশোনা না করলে আমি কি করবো সেটাই এখন ভাবছি। বাড়িতে তো বাবা মা বলছে তুই যেটা চাস সেটাই কর আমাদের কিছু বলার নেই আরে বাবা advice তো দাও at least কিছু বলতে হবে না advice তো দাও কোনটা করবো

হ্যাঁ হয়ে plus advice ও খুব ভালো দেয়

difficult হয়তো হ্যাঁ তারপর একটা মানে বয়েস একটা জিনিস নিয়ে যে এই বয়েসে করা উচিত এই বয়েসে করে নেওয়াটা অনেক ভালো পরে হলে কি কোনো না কোনো problem চলেই আসে। distance এ করতে হ্যাঁ একদম একদম। তুই তুই কি করছিস? তুই কি distance এই করছিস নাকি গিয়ে করছিস একদম?

সেই সেটাই, তুই এখন কোন college থেকে করছিস যেনো? বাঃ ভালোই তো কাছেই একদম হবে ভালোই হয়েছে তারপর আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে পড়াশোনা যখন করতেই হবে তাহলে এই industry র সব কিছুই ভালো আছে কিন্তু মানে তা যখন পড়াশোনা করতেই হবে ভাবছি তো সরকারির দিকেও মানে আমার একটু ইচ্ছা আছে যে সরকারির দিকে একবার try করি যেরকম আহ D. el. ed করলাম D. el. ed এও তো একই time লাগে তো D. el. ed করে আমি মানে বসি exam গুলোয় তাহলে মানে আর কি সুবিধা, আমি এটাও ভাবছিলাম যদি করতে হয়ে তাহলে সরকারির দিকেই করি তাহলে অনেক কিছু benefits পাবো। হ্যাঁ আমি ভাবছিলাম তাহলে একদম career টা কে মানে switch করি তাহলে D. el. ed করে নেবো। হ্যাঁ আমি শেষ হয়ে যাবে, সেটাই না B. A, B. ed, B. ed করতে চাইছি না কারণ B. ed এ আমি একটু উঁচু class এ তাই B. ed করা মানে আমাকে আহ upper class গুলোতে পড়াতে হবে, এবার আমি আহ ও ওতো উঁচু class এ আমিপড়াতে একটু uncomfortable feel করবো D. el. ed টা হলে কি primary section পাবো তাহলে আমার আমি নিজে com~ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি নিজে comfortable থাকবো।

না না না না আমার বাংলা

হ্যাঁ plus হচ্ছে teacher training ও দিচ্ছে ওরা নিজেরাই আর plus হচ্ছে নতুন rules বেরোলো না এখন বছরে দুটো হচ্ছে TET হবে তো exam যখন বলছো তো এই হ্যাঁ আমি দেখে নিয়েছি তোর sixty percent হলেই তোর হচ্ছে তুই D. el. ed করতে পারবি, তো আমার sixty percent এর উপরেই marks আছে তো ওটা নিয়ে আমার কোনো অসুবিধে হবে না আমি ওই criteria গুলো check করে নিয়েছি তো